এটা একটা জায়গার শো যেটা হচ্ছে কোথাও ইমারত তৈরী হচ্চে।

এখানে একটি হলুদ ও নেভি ব্লু রঙের --

এবং সেইখানে উম - বড়ো বড়ো বাড়ি রয়েছে।

সাদা জামা ছায় কালার এর প্যান্ট জুতো পরে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য।

লোকে এইসব গ্যারেজ সাইকেল বাইক সব রেকে স্টেশনে আসছেন।

এবং সেখানে নেম নাম লেখাও আছে রামকৃষ্ণ মিশন বলে--

একটি মেয়ে সবুজ ছাতা মাতায় সাদা জামা গায়ে কানে মোবাইল ফোন ব্যাবহার করতে করতে যাচ্ছে কোতাও।

এখানে এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে এটি কোনো হয়ত --

এবং সামনে বড়ো রাস্তাও রয়েছে আর পশ পাশে বাগানও রয়েছে সবুজ বাগা--

চারদিকে বড়ো বড়ো সবুজ গাছ রয়েছে

ব্যাগ গুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য শেষ ছবি রয়েছে।

এখানে ছবিতে দেখা যাচ্ছে যে --

এখানে যে ছবিটি দেখা দেওয়া রয়েছে সেখানে এখানে দেওয়া আছে --

এখানে একটি মুদির দোখানের ছবি দেওয়া রয়েছে।

বড়ো সবুজ গাছও রয়েছে এখানে।

ফ্রিজ -এর মধ্যে সুন্দর ভাবে রাখা রয়েছে জিনিসগুলো সাজানো গোছানো ভাবে।

উমম দর্শনাথীরা গেছেন দর্শনীয় স্থানটির দেখার জন্য এবং সেখানে --

সমস্ত কিছু রাখা আছে সুন্দর ভাবে বালি তে ভর্তি জায়গাটি--

সবাইকে স্বাগত জানাই বলে একটি পোস্টার লাগানো আছে।

বাড়ির ছবি রয়েছে এবং নো এন্ট্রির জায়গা রয়েছে এখানে পার্কিং -এর জন্য ।